এই ফটো -টো একটা মিষ্টির দোকানের বটে যেটা অনেক রকমের আহ মিষ্টি পাওয়া যায় এটি প্রথম--

রাজবাই পাড়া জলপাইগুড়ি পিন নম্বর হেথা দিয়া আছে।

বাজাবার অনেক লোক এথা নিজের নিজের প্রতিভা দেখার প্রতিমা বানাইছে।

খুব সুন্দর দেখাচ্ছে যেথা অনেক গাছ আছে আর এর সাথে অনেক টাপু মতন ঘর আছে আরিয়ার ওপরে|

আর এর করতে গিয়ে অনেক লাইন -এর তার পার হইনছে ।

রাখা আছে এই সাইড এ অনেক গাছ লাগা আছে আর অনেক বড়ো বড়ো বিল্ডিং সাইড এ সাইড এ বনও আছে।

আসিছে আর এথা অনেক ফটো ক্লিকই করেছে সবাই।

এ ফটো -টো জাল-পাই-গুড়ির বটে যেটা খুব বড়ো জলপাইগুড়ির--